এটা রাস্তার ধারে কিছু গাড়ি পার্ক করা আছে সেই গাড়িটির মধ্যে এই গাড়িটি অ্যাশ কালারের গাড়ি দিয়ে গাড়ি দাঁড় করানো আছে।

আর পাশে একটা মিনার দেখা যাচ্ছে সূর্যটা একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আকাশটা পুরো নী--

পেছনে আকাশ দেখা যাচ্ছে আকাশটা পুরো আকাশী কালার হয়ে রয়েছে এবং নিচে একটা ঘর দেখা যাচ্ছ--